তারপরে চাল ভালো করে ধুয়ে রাখতে হবে ধর তিরিশ চল্লিশ মিনিট ঠিক আছে হুম আমারতো ভিজে তারপরে ধুয়ে ঠিকঠাক করে মানে আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে তিরিশ চল্লিশ মিনিট

তারপরে আটা ওই রুটির মতো মেখে রাখতে হবে যেহেতু ওই হাঁড়ির ওই চারিদিকে দিতে হয় মানে ঢাকনাটার চারিদিকে

আর দুটো হাঁড়ির ওপরে দেয় তে হাওয়াটা না বেরোয় ওর জন্যই সেদ্ধ ভালো হয়।

ভেজে বেরেস্তা করে রাখতে হবে ঠিক আছে আলুর খোসা ছাড়িয়ে অ্যা চার টুকরো করে ওই তেল দিয়ে লালচে করে ভেজে রাখতে হবে মানে যেটা আরকি বেরেস্তা

ডেজকি তে চালের দ্বিগুণের একটা বেশি জল gas চাপিয়ে দিয়ে ঠিক আছে

ওর মধ্যে নুন তেল আর এক table চামচ পাতিলেবুর রস দিয়ে দিতে হবে ঠিক আছে আর ওই colour টা কখন দেয় যেটা কি বলে food color যেটা হয় হ্যাঁ ওটা পরে আগে তো চালের জলের মধ্যে ঐগুলো মিশে রাখিতে হবে আগে

জল বেশি গরম হলে চারটে এলাচ দিয়ে চারটে লবঙ্গ দিয়ে আর একটা দারচিনি half জৈত্রি ঠিক আছে কয়েকটা গোলমরিচ দুটো তিনটে তেজপাতা দিয়ে দিতে হবে

জল যখন খুব গরম হয়ে আসবে মানে ফুটে যাবে ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে গ্যাস বাড়িয়ে রাখবি ঠিক আছে?

আচ্ছা চাল ফুটে উঠলে মাঝারি থেকে একটু বেশি আচে যদি ফুটতে দিস খুব বেশি নাড়াচাড়া করতে দেবে দিবি না ঠিক আছে মানে করবি না তাহলে ভেঙে যাবে চালগুলো

তাহলে হচ্ছে গিয়ে ওই ধর

উম আশি থেকে নব্বই percent মধ্যে সেদ্ধ হয়ে গেলে মার দিয়ে মানে

আচ্ছা chicken টা কি করে তৈরি করবি বল তো

আমি জানলে তো হয়েই যেত তাহলে আর তোকে জিজ্ঞেস করতাম

তেল দিয়ে করেন হ্যাঁ তেল দিয়ে আর অ্যা ঘি দিয়ে ঠিক আছে গরম করে বাকি গোটা গরম মসলা তেজ পাতা দিয়ে

ওর মধ্যে হচ্ছে গিয়ে কুচোনো পিঁয়াজ দিয়ে ভাজতে হবে ঠিক আছে হালকা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে ওর মধ্যে chicken টা দিয়ে জিরে গুঁড়ো biryani মশলা টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে সব সাথে একসাথে কষিয়ে রাখতে হবে। তারপর ওর ভেতর থেকে তেল ছাড়লে তিন কাপ মতো গরম জল দিয়ে ভেজে রাখলে আলুগুলো দিয়ে chicken সেদ্ধ করে নিতে হবে ঠিক আছে

বুঝেছি আচ্ছা আর হচ্ছে গিয়ে সেদ্ধ হওয়ার পরে বেশি ঝোল রাখলে চলবে না মোটামুটি আর কি gravy type এর

আর গ্যাস বন্ধ করার পাঁচ মিনিট আগে দু table চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আর সাধ মতো দিতে হবে মনে করে এবারে কি করতে হবে একটা ভারী তলা যুক্ত বড় পাত্র ঠিক আছে ভারী ওটার মধ্যে হচ্ছে কি কি ওটার মধ্যে কি

ঘি মাখিয়ে নিতে হবে আগে

ওই কিছুটা chicken ঠিক আছে বেশিরভাগ chicken টা gravy মাখিয়ে সমেত পাত্রের ওপরে রেখে সেদ্ধ করা অর্ধেকটা biryani rice আলতো করে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে এবার rice র ও মাঝখানে বাকি chicken আলু ভেজে রাখা পেঁয়াজটা আর এক table চামচ ঘি ছড়িয়ে দিতে হবে আচ্ছা আর এটা হ্যাঁ বাকি rice টা ওর ওপরে দিয়ে দিবি

হ্যাঁ layer হ্যাঁ এ টুকু জানি তারপরে ঢাকনি দিয়ে ওই না না না দুধটা দিতে হবে অবশ্যই দুধটা দিতে হবে অবশ্যই হ্যাঁ দুধটা আর এক table এক চামচ হচ্ছে অ্যা কেওড়া জল কেওড়া জল গোলাপজল মিঠা আতর মিঠা আতর মিঠা আতর হ্যাঁ

আর ওপরে ঢাকনা দিয়ে আর ওই আটাটা দিয়ে হ্যাঁ আটকে দিলে কিছুক্ষণ রেখে একটু ভাপে দিলেই হয়ে যায় হ্যাঁ ok

ওই কথাই রইলো তাহলে একদিন চল biriyani ই করি ঠিক আছে একদিন biryani হোক একটা picnic হোক picnic মতো তারপরে আ একদিন বেরোনো হবে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো আচ্ছা

হ্যাঁ ঠিক আছে রাখি তাহলে

অনিক দিন পরে কথা হচ্ছে কেমন আছো ? ভালো আছি, তুমি কেমন আছো ? হম ভালোই আছি, তা এইবার তো শীতে এক জায়গায় ঘুরতে গেছিলাম। তুমি গেছিলে নাকি কোথাও ঘুরতে ? আমি ঘুরে এলাম এই যখন শীতটা first পড়লো

আমিও ঘুরতে গেছিলাম সিমলাতে

আমি এখন থেকে হাওড়া গেলাম হাওড়ায় তোমার train ধরলাম ওখান থেকে express পাওয়া যাই তো ওই express ধরে চলে গেলাম চন্ডিগড় ওখান থেকে metro ধরে চলে গেলাম।

এমনি plain এও যাতায়াত করা যাই plain এ আমি গেছি plain এ করে দিল্লিতে, দিল্লি থেকে তারপরে

journey টা খুব সুন্দরই ছিল। হ্যাঁ সেটাই এই শীতের সময় সিমলা tour টা খুবই সুন্দর লাগে। হ্যাঁ আর চতুর দিকে পাহাড় রয়েছে গাছপালা রয়েছে। toy train দিয়ে যেতে খুবই ভালো লাগলো যেতে। ভালোই লাগলো খুব সুন্দর জায়গা আর এখন থেকে যেহেতু plain এ করে গেছি। প্রথমে airport এ গেলাম airport এ গিয়ে উম একঘন্টা মতো wait করতে হয়েছে। একটু শীতের জন্যে কুয়াশা ছিল।

তা তারপরে সকালে পৌঁছেছি ওখানে দিল্লিতে, দিল্লি থেকে গাড়ি ঠিক করলাম। মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে

সিমলার দিকে গেছি। এ toy train এও উম চার পাঁচ ঘন্টা লাগে এমনি সকাল সকাল যদি দিল্লিতে পৌঁছে যাওয়া যাই তাহলে খুব সুবিধা হয়।

না হলে অনেকটা দেরি হয়ে যাবে, আর যদি hotel book করা না থাকে তাহলে তো খুবই অসুবিধা ঠান্ডার সময় খুব problem হয়ে যাবে বাইরে থাকা আর ওই সময় তো seasonal, যদি hotel না পাওয়া যাই আগে থেকে book না করা হয় তাহলে খুবই problem হবে ওখানে গিয়ে hotel সেরকম পাওয়াও যাই না। ও ভালো তো আমিও এখান থেকে কিছু না এখান থেকে বাড়ি থেকে হাওড়া গেলাম এবং আগে থেকেই book করেছিলাম express কারণ ও তো ticket তো সহজে পাওয়া যাই না তো ওখান থেকে গেলাম total একদিন ছথেকে সাতঘন্টা লেগেছিলো, ওখান থেকে চন্ডিগড় ওখানকার toy train ধরে ওখানে গেলাম খুব ভিড়ও হয়েছিল ওই সময় কেননা এই সময় তো এই সময় সবাই যাতায়াত করে ওখানেই এবং খুব craze থেকে যে সবাই বলছে যে এই শীতের সময় সিমলা tour টা খুব ভালো হয় তো অনিক দিন পর ছুটিও পেলাম তাই চলে এলাম ঘুরে। হ্যাঁ toy train এর জন্য আবার আগে থেকে book করে রাখতে হয় নাহলে পাওয়া যাই না সে রকম available থাকে না আর season এর সময় যেহেতু অনেক লোকজন যাতায়াত করে সেখানে ভ্রমণের জন্য যায় তো toy train টাও আগে book করতে হয়। আর toy train এ চরার পরে প্রায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কেননা সবাই যেহেতু দূরদূরান্ত থেকে আসছে আর উম ticket করেছে সবাই সবাইকে নিয়েই তারপরে যাত্রা শুরু করে আর চতুর্দিকে কত কিছু পাহাড় আবার অনেক ধরনের পাখি দেখা যায় পাইন গাছ রয়েছে। পাইনের বাগানের মাঝখান দিয়ে toy train টা যাচ্ছে, আর ওখানকার জীবনযাত্রা দেখা যায় রাস্তার উপর দিয়ে যেহেতু যাচ্ছে toy train টা একদিকে রাস্তা একদিকে পাহাড় পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে। আবার ঝর্ণা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ঝর্ণা পড়ছে জল

হ্যাঁ সেটাই ওখানে পাহাড়, পর্বত, বরফ তোমার হচ্ছে ropeway toy train, skating সবকিছু করা যায় ভালো বেশ ওখানে ice skating টাও আছে ওখানে, মানে সম্পূর্ণ package একদম খুব সুন্দর জায়গাটা মানে একবার গেলে ওখানে সমস্ত কিছু পাওয়া যায় পাহাড় থেকে পর্বত নদী ঝর্ণা সবই পাওয়া যায় ওখানে। আমরাও package করে নিয়েছিলাম একবারেই তিন দিনের package করে নিয়েছিলাম আর সাথে guide ছিল সবাই মিলে গেলাম package করে নিয়েছি অসুবিধাও হয় নি আর hotel ও আগে পেয়ে গেছি প্রায় আহ দু'মাস আগে থেকে book করে রেখেছি hotel কেন না season এর সময়, ওই সময়ে hotel পাওয়া বা train এর বা প্লেনের ticket পাওয়াটা খুব

সেই জন্যে আগে থেকেই book করে রেখেছি, আর অতটা অসুবিধা হয় নি আর office এর colleague উম চেনাজানা ছিল ওরাও একবার গেছিলো ওরাই সব ঠিক থাকে করে দিয়েছে।

কোন গাড়ি book করতে হবে বা কী কী package রয়েছে, কী রকম ভাবে করলে যাতায়াত করলে খরচ ভালো হবে খরচ কম হবে সেই সব জানা যাই

তো কী করে যাব, আবার ওখান থেকে বা একটা মারুতি ভাড়া করলাম, ওখান থেকে হাওড়া গেলাম, হাওড়া গিয়ে train ধরতে ধরতে আরো অনেক সময় কেটে গেল। তারপর train জাত~ express এ যাচ্ছি তো ওর মধ্যে খাওয়া দাওয়া ভালোই ওখানে এখন দেখলাম যে express এ খাওয়া দাওয়া খুব ভালো করে দিয়েছে আগের যেমন খাবার-দাবার একটু সমস্যা থাকতো এখন দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা চাইবে সেটা খাবার করে দেবে এবং তুমি যদি ওখান থেকে তোমার বাড়ি থেকে খাবার নিয়ে যাও, তো আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম। তো ওদেরকে বললাম গরম করে দাও তো ওরা আমি express এই গরম করে দিল তো ওটা খাওয়া দাওয়া করে যখন নামলাম, পরেরদিন নামছি তো ওখানে নামতে নামতেই তো দেড়দিন কেটে গেলো তার পর তো ঘোড়া শুরু, সত্যি খুব সুন্দর ওখানে। এখন train এর যাতায়াত ব্যাবস্থাটা ভালোই করে দিয়েছে।, এখন আর train এর খাবারের quality টাও ভালো আছে। "আগে একটু problem ছিল কিন্তু এখন যেহেতু সব জায়গায় সবাই যাতায়াত করছে ভ্রমণের জন্য যাচ্ছে বিভিন্ন বিভিন্ন দূরে দূরে যাচ্ছে, আবার এই recent অনেক সুন্দর tre~ train তৈরি হয়েছে যেখান থেকে বসেই বাইরের দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যাবে, আর প্রত্যেকটা train পুরো structure টা এমন ভাবে তৈরি করে দিয়েছে। যে train এর ভেতরেই বসে মনে হবে যেন বাইরের আবহাওয়া দেখ~ দেখা যাচ্ছে প্রকৃতি দেখা যাচ্ছে সব কিছু

হ্যাঁ সেটাই এখন খুব সুন্দর যাওয়া যাতায়াত ব্যাবস্তাও খুব সুন্দর আগের মতো আর অতো সময় লাগে না এখন express গুলো ভালো সময়ে কোনো time fail করে না একদম time এ পৌঁছে দেয়, খুব ভাল একদম । আমরা তো ওখানে গ্যাছি যাওয়ার পরেই দেখছি রাস্তা ঘটে বরফ রয়েছে চতুর্দিকে বরফ তার মাঝখানে মানুষ জন হাটা চলা করছে আর আস পাসে দোকান রয়েছে দেখতে খুব সুন্দরই লাগছে। হ্যাঁ তারপর তোমাদের তুমি যে বলে plain এ গিয়েছিলে তো plain এ কত খরো খরচ পড়লো বা কত সময় লাগে plain এ আমরা করেছি এখন থেকে রাত্রিবেলা plain করেছি রাত্র এগারোটার সময় plain ছিল,

সে ক্ষেত্রে সুবিধা হবে। অনেকটা দূরের journey ওখান দিল্লি থেকে আবার চন্ডিগড় যেতে হবে চন্ডিগড় থেকে তারপরে আবার যেতে হবে। ওই জন্য একটু রাত্র বেলা করেছি তাতে সুবিধা হয়েছে একে এগারোটার সময় flight শুরু হয়েছে এই বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছি, তারপরে ওখানে সারা রাত্রি wait করলাম ওখানে অনেক থাকার বাবস্তাও রয়েছে খুব সুন্দর জায়গা।

এক দেখতে গিয়ে অন্যকিছু আবার একটু দেখে নিয়েছি। আর দিল্লিতে তো প্রচন্ড ঠান্ডা সেই জন্যে ওদের ওখানকার weather টাও একটু দেখা গেলো, জীবন যাত্রাও কেমন সেটাও দেখা গেলো।

হ্যাঁ plain এ যাতায়াত করলে অনেকটা সময় কম লাগে তারপরে আবার রাত্রি বেলা তো এমনি বাইরে কিছু দেখার বা আহ নেই আর plain এ তো